খুবই সুন্দরভাবে এখানে সাজানো দেখতে পাচ্ছি এইরকম সেলুন টা দেখতে খুবই ভালো লাগে আর আসেপাশে নিন্মবিত্ত মধ্যবত্তে মানুষগুলি এখানে চুলফুল কাটতে আসে তারা খুবই কাম কম টাকায় এখানে চুলফুল কাটা হয় বড় বড় সেলুন এর থেকে অনেক কম।

এখানে খুবই সুন্দরভাবে ঘরটাকে ডেকোরেট করা থাকে সাজানো থাকে যাতে এখানে যারা গেস্ট -রা থাকবে তাদের দেখতে খুবই ভালো লাগে।